এখানে হলুদ কালারের মন্ডপ দেখতে পাচ্ছি।

সাদা কাপড় দিয়ে চেয়ার ঢাকা আছে।

এদের উপরে লাল সাদা বেগুনি হলুদ পিংক কালারের ফুল রয়েছে।

নীচে ফ্যানের ছবি দেখা যাচ্ছে লাল পোস্টারে লেখা রয়েছে--

দেখা যাচ্ছে গণেশ ঠাকুর রয়েছে।

এই সাদা ছবুচ রঙের উপরে লেখা আছে।

এখানে ঘরের ভিতরে দুটি মানুষ দেখতে পাচ্ছি।

বক্চ -এর ভিতরে অনেক বই দেখা যাচ্ছে।

ইন দেখা যাচ্ছে বটি রয়েছে।

মাঠটিতে সাদা রঙের অনেক দাগ কাটানো রয়েছে।

নীচে পিঙ্ক কালার দেখা যাচ্ছে।

সাদা মেরুন কালার দেখা যাচ্ছে।

উপরে একটি টয়লেট দেখা যাচ্ছে।

লোহার খুঁটি সাদা তার আছে।

ট্রাক গাড়ি ধান ভাঙ্গা লাল রঙের মেশিন রয়েছে।

আর গাড়ির উপরে মানুষ আছে।

এখানে ঘরের ভিতরে অনেক ঠাকুর দেখতে পাচ্ছি ওপরে পিঙ্ক কালারের কাপড় দেখা যাচ্ছে।

বেলির উপরে প্রদীপ আছে ইস্টিলের গামলা রয়েছে।

এখানে সাদা লাল রঙের বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।